আর দ্যাওয়ালটা সাদা রঙের করা হয়েছে।

দূরে হলুদ রঙের একটা পোস্টার দেখা যাচ্ছে।

এটা একটা বড়ো দোকানের ছবি।

একজন লোক সাদা জামা আর লুঙ্গি পরে হাতে বৈঠা নিয়ে নৌকা চালাচ্ছে।

বিল্ডিংয়ের একপাশে ব বাঁশ রাখা আছে।